গাছের গায়ে লাল সাদা দাগ দেওয়া আছে আকাশে মেঘ আছে।

বাঁদিকে কিছু ইট রাখা আছে ডানদিকে একটি নোংরার বালতি আছে হাসপাতালের ওপরে একটি ভারতের পতেকা লাগানো আছে ।